হ্যা সবাই ভালো আছে। ও তা বলছি তোর পড়াশুনার খবর কী? মানে একটা পড়ছিস এখন অনেকদিন তোর সাথে কথা হয়নি বা কেমন চলছে তোর পড়াশুনা একটু বল আমি শুনি। এইতো আমার এবার Polytechnic তোমার final year এর পরে ভাবছি BTech করবো কলকাতাতে গিয়ে। ও তা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছিস তা কাকারা তোমাকে সম্মতি দিয়েছে তোকে ওখানে পড়ানোর জন্য বা ওখানে তোর পড়তে গেলে তোকে হয়তো room ভাড়া আহ মেসে তোকে থাকতে হবে তো সেটা কি তুই পারবি গিয়ে থাকতে? হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে পড়া নিয়ে আমি যেখানে যেতে চাইবো আমাকে সেখানেই পাঠিয়ে দিবে সেটা কোনো অসুবিধা না? হ্যা সেটা আমি জানি কাকু কাকুমা হয়তো তোকে কোনদন বাধা দেবে না ও পড়াশুনার ক্ষেত্রে। খুব ভালো দেখ ভালোভাবে পড়াশুনা কর আর ভালো কাজ করবি ভালো লাগবে আমাদের কাকা কাকিমারও খুব ভালো লাগবে। হ্যাঁ সেই তোমাদের সব আশীর্বাদ আছে তো নিশ্চয়ই পারবো হম কেন পারবি না, ঠিক পারবি চেষ্টা করলেই মানুষ সব পারে জানিস তো এটা। হ্যা সেটাই।

যে ফাঁকা সময় পেলাম তো ওই জন্য তোকে call টা করলাম তা আহ কি হয়েছে সমস্যা টা আমায় একবার যদি বলিস তাহলে দেখবো আমি সমাধান করতে পারি কিনা?

হ্যা বলো আমি শুনতেছি, বলছি কাকু যেরকম মানে কাকু যে ফোন করেছিলো না আমাকে তা আহ কাকু ঠিক ভাবে বলতে পারল না তাই আমি ভাবলাম আহ এই সময় একটু কলটা করলে ভালই হলো তোকেই জিজ্ঞেস করে নিতেই আমার তো ভালোভাবে বুঝয়ে বল যে কি ধরনের তোর সমস্যা হ্যা যেটা হচ্ছে যে দেখো আমি তো Polytechnic টা কোনমতে বাড়িতে loan না নিয়ে এদিক ওদিক থেকে Polytechnic টা complete হবে যাবে কিন্তু এবার BTech টা তো ওরকম ভাবে complete হবে না BTech এর টা তো আরো বেশি। হ্যা দেখ সেদিক দিয়ে দেখলে এখন মানে এসময় বর্তমান সময়ে কিন্তু পড়াশুনা খরচ অনেক টা বেড়ে গেছে হয়তো ও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 হ্যা তো আমি ভাবছি যে যদি কোন loan নেয়া যায় এরকম কি কোন loan হয় পড়ার জন্য নেয়া যায় হ্যা দেয়া পড়ার জন্য loan তো নিতেই পারিস এ এর আগে নিশ্চয়ই শুনবি কিছুদিন আগে এক লোক তো আমদেরকে এই যে মুখ্যমন্ত্রী আছে আরকি তার আহ অনুপ্রেরণায় একটা তিনি প্রকল্প চালু করেছেন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 এ সেখানে দশ লাখ টাকা দেয়া হবে এবার সেই টাকা দিয়ে কি করতে হবে কিছু percent সুদ মানে নিয়ে তারপরে ওই টাকা টা শোধ করতে পারবে ওভাবে যেমন পড়াশুনা সেই অনুযাইয়ী কিন্তু সে টাকাটা পাবে হয়তো তুমি কোন বিশেষ মানে এই এইগুলোতে খরচা টা একটু বেশি তাই তুই যদি এখান থেকে টাকা নিতে চাস ঠিক আছে এই degree র কিন্তু তেমন একটা সুবিধা হবে বলে আমার মনে হয়না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

তাই সেখানে একটা মানে suggest করব যে এধরনের প্রকল্পে আবেদন না করে তুই যদি তুই কোনরকম ভাবে loan নিতি নিতে তাহলে তো ওই ব্যাপারে আমাকে বলতে হবে তাতে কি এই মানে সম্মতি সরকারের কোন একটা loan নিয়ে তুই পড়াশুনাটাকে চালাবি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 hello শোনা যায় না আমার কথা? হ্যা বুঝতে পারলি? হ্যা বুঝতে পারলাম আহ হ্যা তা তুই যদি সেটা সম্মতি মানে আমার সাথে যেয়ে অন্য loan নিয়ে তুই পড়াশুনা করবি study করবি আবার। হম বুঝলাম আচ্ছা তো এটা তো আমার মানে এখন তো হবে না ওটা আমার pass করার পরে আমার result টেজাল্ট বের হবে তারপরে হবে তো হ্যা দেখো student credit card টা কিন্তু এমনি যে ওটা যদি তুই করতে চাস তাহলে কিন্তু তোকে pass করার আবার তোকে কি নতুন admission নিতে হয় সেটাতে মানে সেটা দিয়ে ভালো বুঝবি you are right তারপরে তোর স্কুলের যে সমস্ত documents আছে বা কলেজের documents আছে সেগুলো তোকে submit করতে হবে এরপর কি হবে তোকে হয়তো ব্যাংকে জমা দিতে হবে অথবা bank প্রথম verify করবে তারপর হয়তো ব্যাংক হয়তো সেই department থেকে মানে এই আহ মানে এ এই এই process টা চালু হয়ে গেছিলো department থেকে ওখানে verify করবে তারপরে তোকে চিঠি দিবে। এই গুলা কিন্তু অনেক একটা মানে সময় তোর লেগে যাবে মনে কর তার জন্যই আমি তোকে বলছি যে এই পথে loan টা না নিয়ে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 বাট যেটা normal loan মানে আহ student credit card টা না বলছো তো হ্যা আমি student credit card বাদ দিয়ে সেখানে normal loan সেটা যদি তুই নিস তাহলে খুব একটা অল্প দিনের মধ্যেই তুই টাকা টা মানে পেয়ে যাবি। এখানে খুবই একদিকে সুবিধা হবে তোর তো যেহেতু এখন টাকাটা দরকার। হ্যা আমার টাকাটা সত্যিই দরকার। হম সেই জন্যই তোকে বললাম যে ওইসব ফ্যাপা যাতে না থাকে তাহলে সব না গিয়ে সোজা গিয়ে আমার সাথে ব্যাংকে যোগাযোগ করবি এবং আমি তোর loan এর ব্যবস্থা করিয়ে দিবো তো আর এজন্য কিছু document আনতে হবে সেই কাহিনি তো তোকে। প্রথমত তুই, তুই তোর Aadhar card নিশ্চয়ই হয়েছে? হ্যা Aadhar card হয়েছে Pan card হয়েছে Voter Card টা হয়নি। ও তাহলে তুই এক কাজ করবি মানে তোর Aadhar card Pan card তারপরে তোর মানে উম বাবার মানে কাকুর Voter card টা নিয়ে আসবি তুই আর দু copy র মতো photo নিয়ে আসবি এবারে এটা দিয়ে তোকে কিছু একটা form মানে ব্যাংকের পূরন করে দিবি দিয়ে ওখানে একটা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 আচ্ছা আমার Voter Card হয়নি বলতে তোমার Voter Card এর জন্য কিন্তু apply করা হয়ে গেছে ও মানে apply মানে হয়েছে নাকি মানে এই সালটাতেই হয়েছে তোর এখন কিন্তু card টা মানে আসেনি তাইতো হ্যা। হ্যা দেখ ওটা আহ minimum তোর আঠারো বছর না হলে নিশ্চয়ই হয় না এখনকার সময় ওই Pan card টাও তো minimum আঠারো বছরই হয় কি বলো ওটা চলবে মানে voter card না হলে চলবে ধরো যেহেতু Pan card আছে যেহেতু Pan card টা একটা হচ্ছে কি

আচ্ছা হ্যা Pan card টা সবাই বলছিলো যে করে নে করে নে দিয়েই করলাম Pan card ও ছিলো না আমার কিন্তু Pan card টা আছে দিয়ে দিয়েই করা ছিলো

Pan card গুলো কি নেপথ্যে আমি বলি দেখ মানে Pan card হচ্ছে দু প্রকার আমাদের সময় যখন আমরা Pan card করতাম না সেটা চৌদ্দ দিন পর কিন্তু আমাদের কে দিয়ে দিতো কিন্তু এর জন্য একটা charge কাটতো ঠিক আছে আমাদের কাছ থেকে দেড়শ বা তিনশ টাকার fess নিয়ে কিন্তু একটা Pan card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

হ্যা ওরকমই হবে তোমার নীল type এর এসছে একটা নীল রং। হ্যা ওই ধরণেরই Pan card খুব একটা মানে কাজ আছে Pan card এর মানে কি এটা নয় যে Pan card টা তোকে সঙ্গে সঙ্গে দিয়ে দিলো তো বা by post এর মাধ্যমে এলো না আহ সেটা Pan card টা যেটা by post এর মাধ্যমে আসে সেটাতে কিন্তু একটা minimum fees তোকে দিতে হবে minimum তোর ধরা যাক যেটা বললাম তোকে আড়াইশ থেকে তিনশ টাকা এবং তুই যে নাম্বার টা Pan card এ রয়েছে চৌদ্দ দিন পর কিন্তু পাবি আবার ভূয়া যেটা করেছিস সেটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবি এবং fees টা খুব অল্প করে নেয়। মানে কোনরকম fees লাগে না free তেই হয় আর কিন্তু যে online বাদে করে দেয় সে কিন্তু পঞ্চাশ বা ষাট টাকার মত কোন একটা fee নেয় তাই কিনা? না না ওরকম নেয়নি অনেক টাকাই নিয়েছিলো আর কিন্তু by post এ এসছে courier করে পাঠানো হয়েছে।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 সব থেকে কিন্তু fast বোঝায় আচ্ছা হ্যা বল বল Voter Card voter card যদি না থাকে অনেক জায়গায় বলে ঠিক আছে Pan card আছে তো তাহলেই হবে। হ্যা দেখ আমি তোকে প্রথমেই বললাম আঠারো বছর হয়ে গেলে Voter card Pan Card দুটোই কিন্তু খুব জরুরি দেখ এখনো পর্যন্ত Aadhar card টা যদি চৌদ্দ বছর বয়সের পর হয় আর Voter card Pan Card কিন্তু আঠারো বছরের আগে পর হয়। এটা যেহেতু সরকারিভাবে স্বীকৃত যারকারনে Pan card আসুক মানে কি হয়েছে যে এখন নির্দিষ্ট বয়স হয়ে গেছে আরকি সেই বয়স মানে আঠারো বছর যতক্ষণ না না হবে ততক্ষণ পর্যন্ত Pan card টা তুই ব্যাবহার করতে পারবি মানে সরকারি যেকোন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 আচ্ছা। হম ব্যাংকের formalities এর ক্ষেত্রে বা কোন অফিসে যেখানে যাবি তুই সরকারি job করি সেখানেও ভোটার কার্ড না থাকলেও Pan card দিয়ে তুই তোর পুরো কাজটা মানে continue করতে পারবি। আচ্ছা আচ্ছা বুঝলাম বুঝলাম।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 তা খুব ভালো হয় তা তুই তো আবার ওই পড়াশুনা করবি তা ব্যাংকের কাজ করবি না পড়াশুনা করবি কোনটা করবি? ব্যাংকের কাজ যদি তাই তাহলে distance পড়াশুনা টা করব। হ্যা দেখ ব্যাংকের কাজ করে যদি পড়াশুনা করবি সেটা দেখ হবে কিন্তু দেখ আর যদি long distance এ থাকিস তা তুই কলকাতায় থাকবি এখানে ব্যাংকের কাজ করলি সেটা কিন্তু হবে না বুঝলি তো এবার যদি বলিস না এখানে যদি পড়াশুনা করে আমি ব্যাংকের কাজ করব তাহলে সেটা কিন্তু আমি তোকে একটা দেখে দিতে পারব এধরনের কাজ কিন্তু আমার হাতে আছে খুব সহজ কাজ তা তুই কি করতে আগ্রহী। হ্যা তুমি দেখে দাও তারমানে হলো ভোলপুরে পুরে ভর্তি হয়ে যাবো বা বহরমপুরে ভর্তি হয়ে যাবো।

মেস ভাড়া করে থাকিস বা room ভাড়া করে থাকিস হয়তো খুব প্রত্যেক তোকে কলেজ attend করতে হবে না দেখিস প্রত্যেক দিন তোকে কলেজ attend করতে হবে না। না প্রত্যেকদিন হবে না বলে দিতে হবে যে এরকম job করবো distance এ করব।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 নিয়ে নিলি সপ্তাহে যেদিন গুলোতে খুব important যেমনটা আমি নেই ধরো আমার তো কোনরকম সমস্যা হয় আমি ধর পড়াশুনা করিনা কিন্তু কোন সমস্যা হলে আমি যখন leave চাই তখন কিন্তু আমাকে leave ঠিক নিতে হয়, তখন leave টা কিন্তু আমাকে দিয়ে দেয় সেরকম তোকেও দিবে, দেবে না কেন সেটাই আমি বলছি তোকে তা আহ তুই যদি করিস তাহলে খুব ভালো হবে দেখ একদিন দিয়ে তুই বলছিস তোর পড়াশুনার জন্য খরচা মানে প্রচুর পরিমান টাকার দরকার হচ্ছে মানে খরচা হচ্ছে সেটা তো কাকুর পক্ষে একা আহ মানে জোগাড় করা সম্ভব হচ্ছে না তাই কিনা? হ্যা একটু তো অসুবিধা হবে না অনেক টা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 তো কোন সময় দেখা গেলো ব্যাংক থেকে হয়তো monthly আট হাজার বা দশ হাজার কিছু একটা amount পেলি। সেই amount টা দিয়ে হয়তো তোর পড়াশুনার কাজে লাগালি। ফলে অনেক টা কিন্তু কাকুর সাহায্য হবে মানে তোকে যে টাকা হয়তো কাকুকে এই টাকাটা জোগাড় হতো সেটা তুই নিজে করলি মানে কাকুর তো অনেক

হ্যা আমি তাহলে তোর বাড়িতেও বেশি problem হবে আহ সরি তাহলে বাড়িতেও বেশি problem হবে না আর তোমার কি বলো তো আমার হাত খরচা টা আমি নিজেই করতে পারবো। হ্যা দেখ এটা এটা ভেবেই আমি মানে একটু সিদ্ধান্তটা মানে নিয়েছি কাকুর সাথে সেদিন বেশি কথা হলো না তাই আমি ভাবলাম তোকে আমি সেই পুরোটাই মানে বলব যাতে সমস্যা টা আলোচনা হয় আর ওদিক দিয়ে জানাতে পারি আর একটা কথা তুই দ্যাখ। আহ মানে তুই যদি ব্যাংকে কাজটা করিস না তোর ব্যাংকে কিন্তু অনেক সুযোগ সুবিধা তুই পাবি মানে যেমন টা আমরা পাই আরকি আচ্ছা। হ্যা দেখ সুযোগ সুবিধা বলতে কি রকম দেখ ব্যাংকে বিভিন্ন রকম বীমা হয় বুঝলি ঠিক আছে মানে এই দেখিস মানে যেমন আছে ধর অটোল ব্যাংকিং প্রধানমন্ত্রীর বিভিন্ন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 তুই ব্যাংকের একজন কর্মচারী মানে তোর সেরকম তোকে খুব একটা সময় দিতে মানে তুই ধর একটা loan পেলি এই বাকি ধর সুবিধা পেলিস সেটা না কারণ তুই ওখানে কাজ করছিস তাই তোকে খুব দ্রুত তুই পেয়ে যাবি মানে ওখানে হ্যা অবশ্যই যেখানে কাজ করব সেখানে তো সুযোগ সুবিধা আমাকে দেবে যেটা আহ অন্যদের জন্য পাচদিন বা দশদিন লাগবে সেটা হয়তো আমার তিনদিন বা দুদিনে হবে। হ্যা দেখ এটাই এটাই এটার জন্যই আমি তোকে বেশি পরিমানে বলছি যে কাজটা তুই ওই plan করে না এদিকে দেখ তাহলে তোরও সুবিধা হবে আবার এদিক দিয়ে তুই ব্যাংক থেকে যে সমস্ত সুবিধা মানে তুই তো হয়তো তোরও টাকা পয়সার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 যেটা তোর ধর দু মাস সময় লাগত সেটা দেখা গেলো দশদিনের মধ্যে টাকা টা দিয়ে দেয়া হচ্ছে এই সুযোগ সুবিধা গুলো পেলে তোর দেখ আহ তোর পড়াশুনা যদি খুব ভালো হবে এমনকি তোর ব্যাংকে কাজের দিক থেকে তখন কাজ টা করলে তোর এই সুযোগ সুবিধা গুলো তুই প্রতিনিয়তই পেয়ে যাবি, যে একবার তা না মানে যতদিন ওখানে কাজ করবি ততোদিন তোকে এধরনের সুযোগ সুবিধাগুলো দেয়া হবে। তারপর ধর আমি তো আছি কোনরকম অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবি কোন কাজ বুঝতে না পারলে আমায় বলবি আমি তোকে বুঝিয়ে দেবো কোনটা করলে কি হবে সেটা তোকে আমি ঠিক বলে দেবো মানে কোনরকম তোর অসুবিধা হবে না বা কোনরকম চাপ তোকে দেয়া যাবে না বুঝলি তো আমি তোকে কাজ সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তুইও বুঝে যাবি তখন দেখবি খুব সুন্দর হবে কাজটা। হম বুঝলাম অনেক কিছুই জানতে পারলাম তোমেক ফোন করাটা বেশ ভালোই হলো। হ্যা দেখ আমিও হয়তো অনেক টা সময় বের করে তোর সাথে কথা বললাম তা। হ্যা তুই তাহলে এক কাজ করিস বুঝলি কাকু কাকির সাথে একবার আলোচনা করিস ভালো করে আহ আমার নাম বলবি যে দাদা ফোন করেছিলো যে দাদা বলছিলো যে এই ধরো আমাকে ব্যাংকে কাজের জন্য বলছিলো তা আমি যদি করি যেহেতু আমি যদি কলকাতা না গিয়ে এখানে পড়াশুনা করি তাহলে আমার একসাথে দুটো কাজ হবে দেখ তোর পড়াশুনাটাও হবে আবার পড়াশুনার ফাকে ফাকে ওখানে কিন্তু ব্যাংকে ইয়ে ধর কাজটা করলি সেখান থেকে তোর পয়সা এলো সেটা তোর পড়াশুনার কাজে লাগাতে পারবি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

হ্যা বেশ তাহলে বলছি খাওয়া করবি টরবি না? না না এখনো খাইনি গো।

গল্পগুজব হবে আড্ডা হবে আহ বেশ আমারও ভালো লাগবে বূয়া পিসি কে ও ভালো লাগবে অনেক পরিবর্তন হয়েছে আমাদের এই তো গ্রাম্য পরিবেশ অনেক দিন আগে তুই দেখে গেছিস কোন ছোটবেলাতে হয়তো তোকে অনেকদিন দেখিনি তুই দেখবি খুব ভালো লাগবে। আচ্ছা বেশ যাবো তুমিও আসিও মা বলছিলো অনেক দিন আসোনি। হ্যা বেশ ঠিক আছে আমি যদি কোনদিন আমি সময় পাই তাহলে একদিন গিয়ে নাহয় তোদের বাড়ি থেকে বেশ তাহলে রাখছি এখন ঠিক আছে।

কে বলছিস এ চৌধুরীদা.

হ্যা হ্যা.

আমি কি বলবো তুই তো বক বক বক বক বক করছিস তো আমি তোমাকে বললাম. তুই আমাকে বর বর বর বর বর বর দূর রে. তুমি আমার শোতে তুমি আমার সঙ্গে আহ world war discuss করছি খবর এ আমি কি NDTV. তুই রাখবি কিনা তুই তুই তুই তুই রাখ তুই রাখ.

ঘুমাবো বুঝেছিলো.

আজ যে আছি আমি কি কি করবো আর তুই আমার সঙ্গে এর এসব তুই. আমি সবই দে দেখি আমি নেটফ্লিক্স and chill করি বুজলি. একটা বেঙ্গলি একটা বাঙলি আহ অভিনেতা চলে গেলো তুই শোনানা সৌমিত্র চ্যাটার্জী কি ভালো.

না না না আমি আমি আমি আমি যে রকম সিনেমা দেখি না আমি ভালো. Commercial আমি দেখি না আমি ভালো. তুই তুই যে তুই জানি একটা.

হ্যা খুব ভালো খুব ভালো নাটক করে গেন্ডা ধোকা খুব ভালো all.

এই শুনুন শুনুন গেরাটা গেরাটা বোজে গেছি গেরা বোজে ঠিক আছে সময়ে গেরা হয়ে গেল আমি পাঁচ মিনিট মধ্যে আমি যাবো.

হ্যা হ্যা.

হ্যা ধর ধর এখনই ধর ধর ধর ধর ধর ধর ধর এক সেকেন্ড.

হ্যা হ্যা আমি তুই তুই কি কি সোনার আছে তোমার .

হবে হবে হচ্ছে online online চলছি আর হ্যা. আর কিছু সোয়াল আছে তোমার কাছে. এক শব্দের মধ্যেই হম এক শব্দের মধ্যেই আমি তোমার প্রশ্নকে জবাব দিয়ে দিলাম হ্যা. তুই কি করবে planning তা হয়ে তুই কি করবো হ্যা রাসন রাসন রাখবো বাড়িতে হ্যা cigarette. কি করবো তুই দারু दारु নয় বিষ রাখবো তোমার জন্য জল চা চাপাতি হ্যা condom ফন্দম রাখবো কি করবো. কি preparation তুই করবি আমাকে বল. এ তোমার বাঁচা দুনু দুররে বাড়া. হ্যা হ্যা খাবো খাবো আমি চাটা খাবো আমি ডিম্ না না আজকে আমি ডিম্ খাবই ডিম্ বিরিয়ানি হ্যা না না না. ধর ধর ধর কি রাখছিস ওকে. হ্যা রাখ রাখ রাখ রাখ রাখ রাখ দূর.

হেঁ, রাম বাবু ক বলুন কেমন আছেন? এই তো দাদা চলছে বস হটাত সব কিছু জানেন এ তো শরীরের অবস্থা কি রকম ছিল, গরম খবর তো এখন যা চলছে market এর অবস্থা জানছেন share বাজারের অবস্থা জানছেন কি সবি তো আমার কাছে আসে আপনি ও জানছেন, আমিও জানি,

হূ, একদম দুরন্ত, দুরন্ত match অপূর্বে একদম এতো ভালো match হয়েছে না last পর্যন্ত চোখ তা সরানো অনেক মুশকিল,

ঐটেই তো বেপক, বেপক, একদম বেপক, ওইটাই দাদা কি বলবো মানে first half এর মানে যেটুকুন first half চলেছে, Match টা তো one side ছিল, এক তরফ ছিল আমি ভাবলাম যে যেই বেশি খন চলবে না, একটা গোলের দরকার ওটা করে নেবে, কিন্তু যা দেখলাম second half এ যা, মানে come back করেছে ওরা, মানে, বললাম না একদম চোখ তা সরাতে পারছি না, একদম একদম,

বাড়ি তে TV র একটু সমস্যা আছে, তো হটাত যে মধ্যে খানে একটা adv এসে যাই না কো, ওই সময় মন, মানে কি করছিলো, মন করছিলো যে মোবাইল তা ছুড়ে, একদম ফাটাফাটি match হয়েছে, একদম ফাটাফাটি, এর মধ্যে comments এ করা যাই না, বাবা এর মানে কেও বলতে পারবে না যে মেসি এরকম এখনো খেলতে পারবে, ওর age দেখে আমি ভাবছিলাম না, চলো অনেক, age র হয়ে গেছে, মানে আমি ভাবছি যে ভাবছিলাম যে দেখুন, এর পরে তো retirement নেবে সেটা তো confirmation ছিল সবাই জানে, কিন্তু, কিন্তু, হে, ঐটাই আমি ভাবছিলাম কিন্তু, last পর্যন্ত দেখলাম, ওই জন্যে বলে না একটা ফুটবলের যে king বলে না, ওই, একদম, অপূর্ব মানে, হম, টানছিলো, দেখুন হটাত কেউ দেখবে তো ওটাই ভাববে কিন্তু, দেখুন আহ ধোনি ও last match পর্যন্ত, ওর এক, টাও, ভুল করে নি সেটাও মানতে হবে, হেনা, ওরকমই মেসি যে এই match, Last match টা যে হলো, একদম, অপূর্ব আমি তো last পর্যন্ত, মানে চোখ তা সরাতে পারছিলাম না, মেসি যে এতো fast এখনো খেলে,

একদম অপূর্ব, কিন্তু আমার, আমার, আমার যে best part ছিল না, কালকের যে game এর, সেইটা হয়েছে, second half যেখানে ফ্রান্স overcome করেছে, আর বাবা ওইটার যখন comeback করলো না, সত্যি এরকম comeback আমি কোথাও দেখি নি আজ পর্যন্ত, যে ওই যে, তাকে makeup করলো না হটাত দুটো গোল এই দুটো গোল makeup করার জন্য, guts চাই, যেটা ওর কাছে ছিল, হূ, আমি তো, আমি তো ভা~, ওই সবাই কি আমি নিজে ভেবে ছিলাম যে আর বেশি খন কবে না game টা, শেষ হয়ে যাবে, বলা কি যাবে বোলো, এরকম এতো excitement ওই সময় ছিল না excitement যেকোনো মানে, যতক্ষণ ওয়াকে মনে করছি ওতো খন আহ excitement টা বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে,